এছাড়া অনেকগুলি দোকান রয়েছে ।

এটি একটি জিম -র ছবি। জিম -টির রং--

এটা একটি অটো সেন্টার ।

এটি একটি সিনেমা হল -এর ছবি--

ছবিটিতে একটি মিকি মাউস -এর ছো-অ- মূর্তি রয়েছে ।